ইঁ এখানের মধ্যে একটা বিল্ডিং ও দেখা যার দূরে গাছও দেখা যার আকাশে বৃষ্টিও দেখা যার মেঘ দেখা যার।

তারপরে ফ্রিজ আসে বা ইলেকট্রনিক আরও কিছু জিনিস আসে।

এই সমস্ত জিনিস দেখা যার একটা লাইটের আলো এখানে দেখা যায় একটা ফ্রিজের দোকান।

এই ছবিটা দিখে মনে হয় এটা একটা উম মানুষের ঘর।

এই সবিটা দেইখ্যা লাগে এই সবিটা একটা রেস্টুরেন্ট ।

উঁ রেস্টুরেন্ট মধ্যে মানে অনেকগুলা আঁ টেবিলের মতোও আসে তো একজন দাদা দেখলাম একটা টেবিলের মইধ্যে বসে আছেন।

তো এখানে বাহিরে তো অনেকগুলা লোক দাঁড়িয়ে আছে।

ফাঁকার মদ্যে আ দাঁড়াইয়া একজন দাদা তো পিসন দিকে এটা একটা নদীর মদ্যে হবে পিসোন দিকে দেখা যার গাস আসে বড় বড় গাস।

আ দূরে আকাশ দেখা যায় তারপরে কয়েকটা বড় বড় ফুলের গাছ দেখা যায়।

আ অনেকগুলা বড়ো বড়ো গাস আসে মানে খুব সুন্দর আর কি জায়গাটা দেখা যার।

হাফ বইয়া আসেন তো এইটা একটা রেস্টুরেন্টও লাগে।

আঃ এ_পি মানে এইসমস্ত তো কয়েকজন মানুষরেও ওইখানে দেখা যার আঃ অনেক কালারিং বই আস--